এটি কোনো অনুষ্ঠানে সজ্জিত আহ রিসোর্ট -এর সামনের একটি গেট | যার সুন্দর ফুল এবং রঙ্গিন কাপড় দিয়ে সাজানো | আহ এটি যেকোনো বিয়ে বাড়ি অন্নপ্রাশন আহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য | আহ এরম ভাবে ডেকোরেশন --

এটি ওয়াটার পার্ক -এর একটি দৃশ্য এখানে | বিভিন্ন ধরনের রাইডস রয়েছেন চড়ার জন্য | এবং আঁ প্রতিটি আঁ জলের আঁ রাইডস | এখানে সবাই ছুটির দিনে বেড়াতে যায় বিশেষ করে রবিবার | উম এখানে সারাদিনটা খুব ভালো ভাবে সবাই উপভোগ করতে পারে।

এটিও একটি আহ মুদিখানা দোকানের ছবি | এখানে আমরা দৈনন্দিন জীবন জীবনের প্রয়োজনীয় সমস্ত --

এটি আনারা নামে একটি রেল স্টেশন । যেখানে কিছু যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে। আহ আর দূর থেকে দেখা যাচ্ছে যে কিছু মালবহনকারী --

এটি একটি পাহাড়ের ছবি | আহ এখানে যতদূর চোখ যাচ্ছে আহ শুধু পাহাড়ি দেখা যাচ্ছে | বিশাল সুবিস্তিত একটি পাহাড়পাহাড়ের সামনে জঙ্গল | এবং জঙ্গলের সামনে আহ কিছু আহ লোক ঘুরতে এসেছে | এবং সেখানে তারা--